libreoffice calc এ সূত্র এবং ফাংশন সংক্রান্ত কথ্য tutorial এ আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এখানে আমরা আমাদের operating system হিসেবে gnu/linux এবং libreoffice সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
আমরা ইতিমধ্যেই মৌলিক পাটীগণিত অপারেটরদের প্রযোগ করতে শিখেছি যেমন তথ্য যোগ বিয়োগ এবং গড়
এখন আরো কয়েকটি অন্যান্য দরকারী operators সম্পর্কে জানা যাক
সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটগুলির মধ্যে অন্যতম শর্তসাপেক্ষ operator
শর্তসাপেক্ষ operators
এবং তারপর booleanএ ফলাফল দেখায়সত্য বা মিথ্যা
এখন personalfinancetracker odsখোলা যাক
cost শিরোনামের নীচে বিভিন্ন দ্রব্যের মূল্য তালিকা রয়েছে
চলুন এগুলির ওপরে শর্তসাপেক্ষ অপারেটরদের প্রয়োগ করে সেই ফলাফলগুলি বিশ্লেষণ করা যাক
এবার b10 নামক cell এ click করুন এবং সেটির ভিতর condition result লিখুন
এখন c10 নামক cell এ click করুন
শর্ত প্রয়োগ করার পর ফলাফল এই cell প্রদর্শিত হবে
লক্ষ্য করুন বাড়ি ভাড়ার খরচ ৬০০০ টাকা
বিদ্যুৎ মাশুল এর জন্য খরচ ৮০০ টাকা
বাড়ি ভাড়ার খরচ বিদ্যুৎ মাশুল এর চেয়ে বেশী
আমরা এগুলির উপর বিভিন্ন শর্ত প্রয়োগ করতে পারি এবং ফলাফল দেখতে পারি
c10 নামক cell এর উপর click করুন
in cellএ প্রথম শর্ত হিসাবে লিখুন সমানচিহ্ন c3 বৃহত্তর c4 এবং enter key টিপুন
যেহেতু c3 cellএর মান cell c4 এর মানের থেকে বেশী তাই এখানে ফলা cell সত্য হবে
এখন শর্তটি পরিবর্তন করে c3এর সমান c4এর থেকে ছোট করুন
enter টিপুন
আমাদের ফলাফল হবে মিথ্যা
একই পদ্ধতিতে apply অন্যান্য শর্ত প্রয়োগ করে ফলাফল দেখে নিতে পারেন
অনেক বেশি তথ্যের ক্ষেত্রে এই বিবৃতির ব্যবহার খুবই উপযোগী
আপনি if and or বিবৃতি ব্যবহার করে
সেই তথ্যটি দেখতে পারবেন যার জন্য শর্তটি সত্য যে তথ্যের জন্য শর্তটি সত্য হবে সেটি দেখা যাবে
c10 নামক cell এ click করুন এবং লিখুন
সমানচিহ্ন if এবং বন্ধনীর মধ্যে c3 c4 –এর বড় comma জোড়া উদ্ধৃতিচিনহের মধ্যে positive comma এবং আবার জোড়া উদ্ধৃতিচিনহের মধ্যে negetive
এর means cell যদি cell c3 –তে থাকা মান cell c4 –এর থাকা মানের থেকে অনেক বেশী হয় তাহলে positive প্রদর্শন করা হবে
অথবা negetive প্রদর্শন করা হবে
এখন enter key টিপুন
লক্ষ্য করুন এখানে ফলাফল positive যেহেতু ৬০০০ টাকা ৮০০ টাকার থেকে বেশী
এখন শর্ত বিবৃতিতে পরিবর্তন করে বৃহত্তর কে ক্ষুদ্রতর করুন এবং enter key টিপুন
দেখুন এখন ফলাফল নেতিবাচক কারণ cell c3 মান cell c4 এর মান চেয়ে বেশী
আমরা যদি সেল c3 এবং c4 এর তথ্য পরিবর্তন করি তাহলে ফলএর পরিবর্তন data যাবে
এখন ফল হিসাবে negetive প্রদর্শিত হচ্ছে
এখন cell c4 এর মান বৃদ্ধি করে ৭০০০ করুন এবং enter key টিপুন
স্বয়ংক্রিয়ভাবে ফল পরিবর্তন হয়ে positive হবে
আবার c4 এর মান হ্রাস করে ৮০০ করা যাক
এবং enter key টিপুন
ফল আবার স্বয়ংক্রিয়ভাবে নেতিবাচক এ পরিবর্তন হবে
এখন আমাদের করা পরিবর্তন মুছে দেওয়া যাক
এরপর এখন কয়েকটি পাটিগাণিতিক এবং পরিসংখ্যাত ফাংশন শেখা যাক
মৌলিক পাটিগাণিতিক ফাংশন এর মধ্যে রয়েছে
এখন পরীক্ষা করে দেখা যাক কিভাবে sum product এবং quotient ফাংশন কাজ করে
প্রথমে শিট 3 নির্বাচন করুন
cells b1 b2 এবং b3 –এর মধ্যে যথাক্রমে 50 100 এবং 150 লিখুন
cell a4এ click করুন এবং লিখুন sum
cell b4 এর উপর click করুন
আমরা we cell we ফল গণনা করব
লিখুন সমানচিহ্ন sum এবং বন্ধনীর মধ্যে b1 comma b2 comma b3
enter টিপুন
লক্ষ্য করুন ফল হিসাবে 300 দেখাচ্ছে
আপনি এভাবে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সব মানের যোগ করতে পারেন
আবার b4এ click করুন
এখন বন্ধনীর মধ্যে b1 comma b2 comma b3 এর পরিবর্তে লিখুন b1colon b3
enter টিপুন
আবার ফল ৩০০ দেখাচ্ছে
এখন cell a5এ click করুন এবং লিখুন product
cell b5এ click করুন
এখানে লিখুনproduct এবং বন্ধনীর মধ্যে b1colon b3
enter টিপুন
লক্ষ্য করুন ফল ৭ ৫০ ০০০ দেখাচ্ছে
এখন দেখা যাক quotient কিভাবে কাজ করে দেখা যাক
এখন a6 নামক cellএর উপর click করুন এবং লিখুন quotient
এখন cell b6এ click করুন
আমাদের we সেলটিকে ফল গণনার জন্য ব্যবহার করব
এবং লিখুন সমানচিহ্ন quotient এবং বন্ধনীর মধ্যে b2 comma b1
enter টিপুন
আপনি ফলাফল হিসাবে 2 দেখতে পাবেন কারণ 50 দিয়ে 100 ভাগ করলে ফল 2 you
একইভাবে আমরা calcwe বিভিন্ন পাটিগাণিতিক প্রক্রিয়া সম্পাদন করতে পারি
এখন আসুন পরিসংখ্যাত সম্পর্কে শেখা যাক
পরিসংখ্যান সংক্রান্ত ফাংশনগুলি
প্রথমে আমরা sheet 1 এর উপর click করা যাক
চলুন দেখ যাক পরিসংখ্যান সংক্রান্ত ফাংশন ব্যবহার করে কিভাবে সর্বনিম্ন সর্বোচ্চ এবং মধ্যমা খরচ নির্ণয় করা যায়
c10 হিসেবে উল্লেখ করা cell we click করুন যেখানে আমরা এর cell প্রদর্শন করব
শিরোনাম কস্ট এর নীচে খুব কম মান রয়েছে
এখানে নূন্যতম খরচ ৩০০ টাকা
সর্বাধিক খরচ ৬০০০ টাকা
এই ফাংশনগুলি ব্যবহার করার পর এই ফলাফলগুলি প্রদর্শিত হবে
cell c10 এ লিখুন সমানচিহ্ন max এবং বন্ধনীর মধ্যে c3 colon c7
এখন enter key টিপুন
লক্ষ্য করুন ফল হলো ৬০০০ যা এই কলামের মধ্যে সর্বোচ্চ মান
এখন এই বিবৃতিতে max কে শব্দটি প্রতিস্থাপন করে min করুন
এবং enter key টিপুন
লক্ষ্য করুন ফল হলো ৩০০ যা cost কলামের মধ্যে সর্বনিম্ন মান
মধ্যমা মূল্য পাওয়ার জন্য min শব্দটি প্রতিস্থাপন করে median করুন
এবং enter key টিপুন
ফল হিসাবে ৮০০ দেখাচ্ছে the এই কলামের মধ্যমা খরচ
একইভাবে আপনি তথ্যর ওপর অন্যান্য পরিসংখ্যান সংক্রান্ত ফাংশন ব্যবহার করতে এবং সেই অনুযায়ী তাদের বিশ্লেষণ করতে পারেন
এই cell এ করা পরিবর্তন মুছে ফেলুন
আসুন এখন সংখ্যাকে পূর্ণসংখ্যা পরিবর্তন করা যাক
কোস্ট শিরোনামের নিচের কলামে কয়েকটি পরিবর্তন করা যাক
আপনি পরিবর্তন করে :
এখন b11 cell এ click করুন এবং শিরোনাম লিখুন rounding অফ
এখন c11 cellএর উপর click করা যাক যেখানে শিরোনাম কস্ট এর মধ্যে মোট উপাদানগুলি সমষ্টি নির্ণয় করা হবে
cell c11 এ লিখুন সমানচিহ্ন sum এবং বন্ধনীর মধ্যে c3 colon c7
এখন enter key টিপুন
দেখুন সমষ্টি হল ৯৭০১ ০৪
ধরা যাক আমরা আমাদের ফলে কোনো দশমিক স্থান চাই now
সেইক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হলো ফলটিকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিবর্তন করা
যে cellএ সমষ্টি ৯৭০১ ০৪ রয়েছে তাতে click করুন
লিখুন সমানচিহ্ন round বন্ধনী শুরু sum এবং আবার বন্ধনীর মধ্যে c3 colon c7
বন্ধনী বন্ধ করুন enter key টিপুন
দেখুন আপনার ফল বর্তমানে ৯৭০১ যা ৯৭০১ ০৪ –কে নিকটতম পূর্ণ সংখ্যায পরিবর্তন করলে হওয়া উচিত
এছাড়াও এই বৈশিষ্ট্যৰ দ্বারা নিম্নতর পূর্ণ সংখ্যা be উচ্চতর পূর্ণ সংখ্যায় পরিবর্তন করা যায়
ফলাফলের cellএ click করুন এবং রাউন্ড শব্দটি পরিবর্তন করে রাউন্ড –আপ করুন
এখন enter key টিপুন
দেখুন এখন আপনার ফল এখন ৯৭০২ যেত হল উচ্চতর পূর্ণ সংখ্যা
আপনি নিম্নতর পূর্ণ সংখ্যায় পরিবর্তন করতে roundআপ শব্দকে পরিবর্তন করে roundডাউন করুন
এবং enter key টিপুন
ফল এখন নিম্নতর পূর্ণ সংখ্যা ৯৭০১
এখন এই পরিবর্তনগুলি বাতিল করা যাক যাতে আমরা আমাদের personalfinancetracker ods ফাইলটিকে মূল অবস্থায় ফিরে পেতে পারি
এখানেই libreoffice calc এর উপর এই কথ্য tutorial সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি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
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়